সৎ সঙ্গ খুব ভালো সঙ্গ সবাই মনের পরিষ্কার হয়ে যায় সাদা মন ওখানে গেলে পরিষ্কার হয়ে যায়। মন্দির আছে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে মন্দিরই। খুব সুন্দর সব মহিলারা বসে আছে মাথায় কাপড় দিয়ে।